এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় বিল্ডিং রয়েসে।

আর অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ফার্মেসি রয়েসে।

পাশে আরও একজন লোক হাতে একটিখাতা নিয়ে দাঁড়িয়ে রয়েসে আরো অনেকগুলো গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলু গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো চেয়ার দেখতে পাওয়া যাচ্চে একটি চেয়ারের মইদ্যে একটি স্প্রাইটের বোতল রাখা রয়েসে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্চে যে লোহা দ্বারা তৈরী একটি উঁচু কি যেন জিনিস রয়েসে সে জিনিসের উপরে দুটি শিশু দাঁড়িয়ে রয়েসে।

এই ছবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গর রয়েসে সেই গরের মইদ্যে অনেকগুলো লাইট ও জ্বলিতেসে।

আরও অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দোকান রয়েসে।

এই দুকানের বাহির দিকে গ্লাস লাগানো রয়েসে।

সেই জায়গার মধ্যে অনেকগুলো লোক বসে রয়েছে আরো একটি মূর্তিও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো লাইটও জ্বলিতেসে সে জায়গার মধ্যে অনেকগুলো বেলুনও লাগানো রয়েসে।

এই সিঁড়ির দেওয়ালের মইদ্যে একটি সোবি লাগানো রয়েসে।

এই বিল্ডিংয়ের সামোনে একটি রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই পাম্পের -এর অনেকগুলু বালু ফেলে রাখা রয়েসে।

আরও অনেক জন মহিলা দাঁড়িয়ে রয়েসে।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

অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গার মধ্যে অরো অনেকগুলো সোট সোট গাসও দেখতে পাওয়া যাচ্ছে।

ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঘর রয়েসে।

সেই ঘরের দেওয়ালের মইধ্যে অনেকগুলো স্টেপ লাগানো রয়েসে ।

আরও গ্লাসের মইধ্যে অনেকগুলো খাবার কী যেন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে আরও দুটি ছোট ছোট জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই শাড়ির উপরে আরো চারটি শাড়ি রাখা রয়েসে।

যেই শোরুমের মধ্যে অনেকগুলো গাড়ি রাখা রয়েছে।

আরো অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্চে ।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড়ো গর রয়েসে ।

সেই তারিয়ার মইদ্যে অনেকগুলো জিনিসপত্রও রাখা রয়েসে।

অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্চে।